managing content এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: নতুন কন্টেন্ট বানানো
কনটেন্ট ম্যানেজ করা এবং রিভিশনস
tutorial record করতে ব্যবহার করছি: উবুন্টু অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি
এখন আমরা নতুন content বানানো শিখব
আমরা প্রথম event যোগ করব content we টিপুন
add content এ টিপে events চয়ন করুন
আমরা set করা কিছু বিষয় বর্ণন করতে একটি স্যাম্পল event set করব
event name এ আমি লিখব: drupalcamp cincinnati
event description field এ লিখুন: this is the first drupalcamp in the southern ohio region
create new revision check box এখানে on রয়েছে
আমাদের এখানে ডান দিকে কিছু করতে have না
এখনকার জন্য event logo ফাঁকা রাখুন
কিন্তু আমরা event website চাই
তাই url এ লিখব
link টেক্সটে এটি ফাঁকা রাখবো display হল আসল url; তাই in এটি করব
আমরা event date a টিপলে একটি ছোট calendar দেখায়
january 11th 2016 চয়ন করুন
এখন কোনো event sponsors যোগ করতে পারি now কারণ এখানে user groups set up now
drupal এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল inline entity reference
এটি আপনাকে user groups যোগ করতে দেয় কিন্তু আমরা এটি পরে শিখব
কিছু event topics রয়েছে লিখুন i এবং introduction to drupal চয়ন করুন
add another item we টিপুন এখন লিখব m
লক্ষ্য করুন যতগুলি বিষয় যাতে m রয়েছে প্রদর্শিত have
module development চয়ন করি আপনি চাইলে অন্যান্য বিষয় চয়ন করতে পারেন
save and publish এ টিপুন
এটি আমাদের drupalcamp cincinnati node
title body event website the নিজেই একটি link কিন্তু এর কোন অস্তিত্ব নেই
আমরা চাইলে event date ফরম্যাট বদলাতে পারি
এটি একটি taxonomy
এই link টিপলে introduction to drupal এ ট্যাগ হওয়া সকল event উপলব্ধ হবে এবং প্রকাশনার তারিখের ক্রমে তালিকাভুক্ত করা হবে
আমরা সফলভাবে আমাদের প্রথম event node বানিয়েছি
এখন shortcuts এবং add content এ টিপুন এবং এইবার আমাদের user group যোগ করি
আমরা এটিকে cincinnati user group বলবো
user group description field এ লিখুন: this is the user group from the southern ohio region based in cincinnati
we meet on the 3rd thursday of every month
সেখানে আরও তথ্য যোগ করতে পারি
এই user group এর url https: https colon slash slash groups dot drupal dot org slash cincinnati
এটি এখন বিদ্যমান নয় কিন্তু এইভাবে এটি সাধারণত প্রদর্শিত হয়
আপনার এলাকায় user group খুঁজতে groups dot drupal dot org to আসুন
এখন আপনার আগ্রহের উপর নির্ভর করে একটি দ্রুত সন্ধান করুন
পৃথিবীতে অনেক user groups রয়েছে
group contact এ লিখুন: drupal space group এবং contact email এ লিখুন drupalgroup @email com
এটি সঠিকভাবে বিন্যস্ত email address হতে হবে অন্যথা drupal এটি অস্বীকার করবে
বিভিন্ন বিকল্প থেকে group level চয়ন করুন
এবং events sponsored we একটি event চয়ন করতে have
আপনি শুধু d লিখলে dropডাউনে drupal camp cincinnati দেখাবে
save and publish টিপুন
আমরা সফলভাবে প্রথম user group বানিয়েছি
এখন content ম্যানেজ করা সম্পর্কে শিখব
content a টিপলে site সকল content তালিকা পাবেন
content type এর ধরণ নিয়ে কোনো সমস্যা নেই আমরা সকল content দেখতে পারি
আমরা publish status content type এবং title দ্বারা filter করতে পারি
আমরা w লিখে filter we টিপলে আমরা শুধুমাত্র nodes পাই যা w দিয়ে শুরু হয়
reset এ টিপুন
একাধিক ভাষা হলে আমরা পাশাপাশি অন্য ভাষাও চয়ন করতে পারি
একবার আমরা তালিকাপেলে আমরা etc সময়ে একাধিক node চয়ন করতে পারি এবং কিছু করতে পারি যেমনমুছে ফেলা sticky করা promote করা publish করা ইত্যাদি
আমি unpublish content চয়ন করে apply তে টিপব
লক্ষ্য করুন আমার চয়নিত নোডের status unpublished এ আপডেট করা হয়েছে
এটি content ম্যানেজ করার সবচেয়ে সহজ পদ্ধতি
আবার সকল nodes চয়ন করি publish এ টিপে apply তে টিপুন
কোন matter now যদি কয়েকটি published হয়ে থাকে এখন সকল content প্রকাশিত
এখানে একটি একক node edit বা delete of করতে পারি বা নোডের একটি batch চয়ন করে content মুছতে পারি
drupal এ content ম্যানেজ করা খুবই সহজ শুধু toolbar content link টিপুন এবং এটি এই পৃষ্ঠায় নিয়ে আসে
উপরে ট্যাব ব্যবহার করে আমরা comments ম্যানেজ করতে পারি যা বানানো have
এছাড়া files যা যে কোনো file ফীল্ডে আপডেট করা হয়েছে
image দেখতে এটিতে টিপুন এবং এটি পর্দায় খুলবে
image কোথায় ব্যবহৃত হয় to দেখতে places link টিপুন এটি নোডের তালিকা দেয় যেখানে এই file ব্যবহৃত হয়েছে
আমরা content comments এবং files কে content link থেকে ম্যানেজ করতে পারি যা administration toolbar রয়েছে
এখন একটি nodes comment যোগ করি
আমি একটি comment জুড়ব – great node! fantastic content
save এ টিপুন
আমরা superuser হিসেবে লগ in করায় আমাদের জন্য সবকিছু অনুমোদিত আমাদের আসলে কিছুই করতে have না
অনুমোদনের জন্য comments set করলে content comments এ টিপুন এবং আপনি তাদের ম্যানেজ করতে সক্ষম হবেন
উদাহরণস্বরূপঅনেক comments publish করা বা screen থেকে মুছে ফেলা
drupal এ content comments এবং files ম্যানেজ করা একই জায়গা থেকে করা হয়
এরপর একটি node আপডেট বা node একটি পরিবর্তন করি এবং দেখুন revisions কিভাবে কাজ করে
home page এ যেতে home link টিপুন
drupalcamp cincinnati তে quick edit এ টিপুন
এখন body নোডের বডিতে কিছু content যোগ bodythere is another great camp in columbus every october
save টিপুন
এখন drupalcamp cincinnati তে টিপুন এবং আপনি একটি নতুন ট্যাব revisions দেখবেন
revisions এ টিপুন এবং আপনি দেখবেন যে admin এই node 2:37 এ আপডেট করেছে এবং এটি has বর্তমান সংস্করণ
পুরোনো সংস্করণ ও উপলব্ধ
এতে টিপলে আমরা পুরোনো সংস্করণ দেখি যার দ্বিতীয় প্যারাগ্রাফ নেই
ফিরে যেতে revisions we টিপুন এখন পুরোনো সংস্করণে প্রত্যাবর্তন করতে to মুছে ফেলতে পারি
এখানে অন্য modules এটি সামান্য সহজ করে
কিন্তু drupal এর সম্পূর্ণরূপে version control builtin রয়েছে তাই আপনি জানেন কে এবং কখন প্রদত্ত node পরিবর্তন করা হয়েছে এবং আপনি যখন চান প্রত্যাবর্তন করতে পারেন
drupal এ version control builtin এবং সত্যিই সহায়ক
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি: কন্টেন্ট বানানো কনটেন্ট ম্যানেজ করা এবং রিভিশনস
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ